tekar ছিল ওখানে সেই গাড়িগুলো বাপরে কি ভাড়া রে ওখানে আবার ভীষণ ভাড়া তারপরে ওখানথেকে তারাপীঠে গাড়িভাড়া কিরকম মি নিলো? train train প্রায় তোর পাঁচশো সাড়ে সাতশো এরকম নিচ্ছিলো

হ্যাঁ দিয়ে তোর তাও তো মানে উম কমাচ্ছিলো একটু তাও নাহলে অনেক বলছিলো দিয়ে তো যাই হোক ঠিক ঠাক করে তবে গে যাওয়া হলো দিয়ে তোর তারাপীঠের ওখানে গেলাম মানে তারাপীঠ জানিস তো ঢোকার আগে একটা ভীষণ মানে ওই রাস্তাতেই মায়ের একটা ভীষণ সেই মন্দিরের মতো মায়ের যেটা হ্যাঁ খুব সুন্দর ওখানটা এই এবারতো গেলাম আমরাতো সোমবারে গেছিলাম বুঝলি তো আর এমনিতে জানিস কালিপুজোতো মঙ্গল আর শনিবারেই হয়

হ্যাঁ মঙ্গল আর শনিবারে অমাবশ্যা তিথিতে তো ভীষণ ভিড় হয় ওখানে যে তোর আমরা তো সোমবার তেই গেলাম দিয়ে গিয়ে তোর একটা hotel তো নিতেই হবে দিয়ে hotel টা নিলাম দিয়ে একটু আহ তোর fresh হলাম জামা pant সব change করলাম নিয়ে তোর Bag ফ্যাগ রেখে আমি মন্দিরের দিকেই বে~বেরিয়েছিলাম গিয়ে তোর সেদিন মন্দিরের চারপাশটা একটু দেখলাম ভালো করে দিয়ে সব সব বুঝলাম

ঘুরে আসবো কি না তাই ভাবছি হ্যা যেতে পারিস খারাপ নয় মায়ের স্থান উম দিয়ে তোর আহ হম দিয়ে তোর মন্দিরের চারপাশটা ওই সন্ধেবেলা একটু ঘুরতে গেলাম

গিয়ে তো দিয়ে আবার সেদিন ফুচকা খেলাম ফুচকা ছিল ওখানে খুব সুন্দর করে ওখানে ফুচকা গুলো আহ গিয়ে আবার খেলাম হ্যাঁ গিয়ে আমিও তো আমাকেও তাহলে গিয়ে ফুচকা খেতে হবে এই তারাপীঠ ও না কি দক্ষিনেশ্বরের মতন পিয়ারা পাওয়া যায় সত্যি রে এই কথাটা? আমিতো জানি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় রে আমরাতো আমরাতো প মানে পুজো ফুজো দেওয়ার পরে প্রসাদ নিতে গেলাম তখন আমরাও কিনেছিলাম হ্যাঁ পাওয়া যায় ওখানে তো ওখানে আমি এটাও শুনেছি ওখানে না কি ওখান দিয়ে না কি আবার ম্যাসেঞ্জার তারপরে শান্তিনিকেতন ওগুলোও যাওয়া যায় গাড়ি ভাড়া করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তারপরে ওটাকে কি বললো শান্তিনিকেতন আমার গেছিলো আমিতো যাইনি

যাবো বিয়ে হয়ে গেছে তো ভাবছি বরের সাথে গিয়ে ঘুরে আসবো আমার বড় আবার ঠাকুরের জায়গায় বেশি যেতে চান না এটাই একবার যাবে যে ওখানে গিয়ে দেখবি খুব ভালো লাগবে বড় ও ওখানে ঠিক হয়ে যাবে ওখানে উম আহ শ্মশান আছে যেটা মানে মন্দিরের সামনে ওখানটা গেলে না একদম ভয় লেগে যাবে সেই এক মানে এখন তা একটু লোকজন হয়েছে আমি তো সন্ধের দিকে গিয়েছিলাম কি যোগী সাধুরা সব বসে আছে রে দেখেই ভয় লাগছে সে যেন তন্ত্র মন্ত্র ওই সবতো কিসব বলছিলো

হ্যাঁ ওখানে গেলাম আমরা সব চারপাশটা দেখে তো ওখানে কি তোরা হেঁটে হেঁটে গেছিলি?

আমাকে একটু বলনা ওই সব ঐগুলো একটু বল কত কি কখন এগুলো একটু বল হ্যাঁ ওই তোর আহ মন্দির থেকে বেশিদূর না আমাদের যে hotel টা ছিল hotel টা জানিস মানে ওই মানে যে ঘরটা দিয়েছে ও একদম তিনতলায় সিঁড়ি ভেঙে ভেঙে তাই? হ্যাঁ ওখানে গেলি অথচ বললিনা ছিলিস কিভাবে ছিলি

তাহলে আমার যেতে সুবিধা হবে উম হ্যাঁ গিয়ে তো ওখানে গেলাম গিয়ে তোর ওই hotel এ তোর তিন তলায় একদম ঘর দিয়েছে তো ওখানে সব গেলাম দিয়ে তারপরে তোর ওই তোকে বললাম না সিম্পসনের ওদিকে ঘুরতে গেছে দিয়ে ওখানে আবার ওর মোমবাতি জ্বালাতে হয় দিয়ে সবাই একটা করে মোমবাতি দিলাম ওখানে ওটা নিয়ম মানে দিয়ে মানে দিলে আর কি তোর ভালো

ওই শ্মশানের ওখানে তারপরে তিলক পরিয়ে দিছিলো একদম নাক থেকে খুব সুন্দর লাগছিলো ও তা তোরা photo তুললেও তো এই ফেইসবুক এ না আমি দেখছিলাম ওই তারাপীঠের যে প্রসাদের থালাটা হয় না ওটা না খুব লাগে কি বলছিস? তারপরের দিন তোরা পুজোর পূজো দেওয়ার ঘটনা টা বলি পুজো দিতে গেছি তারপরের দিনই মঙ্গলবারে গিয়ে তোর পুজোর কাছে এত line রে সে মানে কোথায় মন্দির আর কোথা থেকে line দিয়েছি পুজোর জন্য তারপর তোর ওখানে আবার যে একটা পান্ডা ধরতে হয় জানিস তো মানে পুজো দিতে গেলে মানে ও পান্ডা পান্ডা মানে একটা মানুষ থাকে তাকে ঐটা বলতে হয় হয় হ্যা উম না মানে ওর সাহায্যে আর কি পুজোটা দেওয়া হয় আর কি

হ্যাঁ এবার ও কিছু টাকা নেয় বুঝলি তো দিয়ে

সুযোগ পেয়ে গেছে হ্যাঁ আর হ্যাঁ ওখানে কিন্ত সত্যি অনেকরকমের ব্যবসা হয়ে গেছে তোর সেই উম মায়ের সেই বিক্রি করছে এ করছে মানে এখন একদম পুরোটাই ব্যবসা হয়ে গেছে ওখানে উম দিয়ে তোর ওরকম তো হ্যাঁ বল বল তারপরে কি করলি তোরা বল গিয়ে তারপরে নিয়ে তারপরে ওখানে মনে কর line এ দাঁড়িয়েছিলাম দিয়ে তারপরে অনেক্ষন পরে তোর সুযোগ পেলাম সেই মায়ের প্রথমেই আর কি ঢোকার পরে মায়ের আর কি চরণ দুটো আছে বুঝলি তো নিয়ে করলাম প্রণাম করার পরে ওখানথেকে অন্য phone এর কোনো allow নেই একদম বাইরে রেখে আসতে হবে দিয়ে তোর বিরক্তিকর লাগে এই যে মানুষ আমি তো ফেইসবুক এ কত তারাপীঠের video দেখি তারাপীঠের মায়ের photo দেখি বাইরে থেকে মানে অনেকটা বাইরে থেকে মায়ের মানে মুখটার একটা photo তোলা যায় আর কি মানে কাছাকাছি নয় তবে আমি আমি একবার ছোটবেলায় গেছিলাম আমার মনে আছে আহ আমি তারা মা কে গিয়ে চান ও করিয়েছিলাম আমি ঘি টি দিয়ে প্রথমেই ভোরবেলায় ওই পাথর শিলা টাকে স্নান করায় না আমার ওটা বেশ ভালো মনে আছে ওটাই করতে গিয়ে আমি খুব মজা পেয়েছি অনেকটা ঘি ঢেলে পাথরটাকে স্নান করিয়েছিলাম তখন তো আমি বুঝতাম না বোধয় মা তারার ইয়ে আমি তো খুব মজা পেয়েছিলাম আমি ঢুকতে পেরেছিলাম তবে

সবাইকে হম যে ওর মধ্যেই সেই মানে মা কে কোনোরকম দর্শন করে তারাপীঠে মায়ের প্রসাদে নাকি ওই আহ কি alchol মানে মদ টায় হ্যাঁ হ্যা রে সত্যি আমরা তো প্রথমে আহ এ তে চান জলটা যখন দিচ্ছে আহ মানে ওটাকেই আর কি উম মায়ের চান জল বলে দিয়ে ঐটাকেই আর কি খেলাম আমরা পুরো একদম ওরকমই খেতে লাগে প্রথম প্রথম ছোট ছিলাম তো আমিও খেয়েছিলাম কি মজা পেয়েছিলাম যে এই আমি মদ খাবো এরকম একটা ব্যাপার

হম দিয়ে তো তারপরে আবার ভোগ খেলাম মায়ের ওখানে পুজো দেওয়ার পরে

উম দিয়ে তারপরে উম তোর সব পুজো মুজো দেওয়া হয়ে গেলো এই তারপরে তোর একটু খেতে এলাম সন্ধের দিকে আর তো কোনো য়ে নেই পুজো দেওয়া হয়ে গেছে গেছে মানে তুই train এ করে গেছিলিস ওই তো মানে আজকে মানে দু দু আড়াই দিনের জন্য আর কি গেছিলাম ওখানে এমন কিছু তো বেশি কিছু নেই হ্যাঁ তারপরে তোর ওই তারাপীঠ থেকে তোর ইয়ে গেছিলাম একটু ওই পশে সেই বিরচন্দ্রপুর আছে ওই পাশাপাশি মানে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া করে নিয়েছিলাম উম ওই হ্যাঁ দিয়ে তোর ওখানে জানিস মানে মায়াপুর নবদ্বীপে যে iscon মন্দির ওই একদম original ঐরকমই মন্দির আছে মানে ওই খানে একটা আছে রাধা কৃষ্ণর মন্দির হম হম হ্যাঁ দিয়ে ওই তো মানে একদম ওরকমই দেখতে তারপর তোর পুরীর ওই সূর্য মন্দিরের মতো একটা মন্দির ছিল একদম পুরো হুবহু একদম ওরকমই ওই যে ব্যবসা করার জন্যে ওই সব বানানো যতদূর সম্ভব এসবই এখন আর মানে ওই ঠাকুরের ত্রানের থেকে একটু দেখিসনা দক্ষিনেশ্বরে ঢুকলেই কতক্ষনে বার করবে সেই তো শান্তিতে মা কে পুজোও করতে দেয় না মানে আমাদেরকে তো দেখতেই দিলো না সেই কোনোরকমে ওই উম দেখেই বের করে দিলো উম মায়ের একটু ভালো করে দর্শন ও করতে পারলাম না খারাপ লাগে যে একটা তীর্থস্থান এ গেলাম যদি পুজোই না করতে পারলাম আমার গিয়ে লাভ টা কি হম দিয়ে তারপরে তোর ওই সাধক বামাক্ষ্যাপার মূর্তি ছিল বললাম তোকে ওগুলো দেখলাম হ্যাঁ দিয়ে তারপরে একটু খাওয়াদাওয়া হলো ভাত ওখানে খাওয়াদাওয়ার দাম কিরকম রে? হ্যাঁ ওখানেও প্রচুর দাম আহ আমিও ঠিক জানি না মানে উম হম দাম তো বাবা রা দিয়েছিলো আমি কিছু জানি না আর এমনি প্রচুর দাম বাবার কাছেই শুনছিলাম তুমি জানো টা কি সোনা?

শোন দাম টা তো ব~ বড় দেবে তোর জানার দরকার নেই এই খেয়ে নিবি না না আমি ঘুরতে গেলে আমাকেও খরচা করতে হয় রে তুই জানিস না তাই বল না না ভাবছি ঘুরেই আসবো চল জাবি আমার সাথে তারাপীঠে? আমি তো বেশি কিছু জানি না তারাপীঠ সম্বন্ধে তাও একটু বক বক করে গেলাম তারাপীঠ

হ্যাঁ এমনি খুব ভালো জায়গা যেতে পারিস হ্যাঁ যা মন্দির টা এমনি খুব সুন্দর তাও ওখান কার খাবারদাবার ধর ওই ভাত টাত যদি খাওয়া যায় মোটামুটি একশো দেড়শো করে plate তো হবেই

হ্যাঁ ওরকমই নেবে এমনি সব গেলে এখন তো তো দাম সব জিনিসেরই আর তারাপীঠ তো এখন মানে বলছিনা সব এখন ব্যাবসা হয়ে গেছে মানে মানুষ কি করে আজকে রোজকার করবে এই তোর মানুষ কেউ মুখের সেই ছোটোদেরও সেই মানে ক্ষিদেরও কি মূর্তি রয়েছে

তারপরে ধর আমরা সব গেছিলাম জানিস ওই উম মানে জে বাজারটা ছিল ওখানে সেই আহ দঁড়ি সেই হাতে যেগুলো দড়িগুলো বাঁধে রে ঐরকম কিনেছিলাম দিয়ে তোর মা তারার দঁড়ির মতো ওই তো দড়ির মতন যেটা হয়

লাল ধাতব type র হ্যাঁ হ্যাঁ তারপরে তোর মায়ের মূর্তি রয়েছে নিয়েছিলাম দুটো তিনটে কারণ ওই স্মৃতি হিসাবে তো নিতেই হবে কিছু শোন না আমি বলতাম যে তারা মায়ের একটা photo নিয়ে আসতে তুই না বলে চলে গেছিস সেটা কিন্তু ভারী অন্যায় তোর জানিস তো হ্যাঁ আচ্ছা তুই যখন জাবি তুই যখন জাবি আমিতো আমিতো বলছি চল আমিতো বললাম তোকে তো সব তাও বলতে পারতিস তুই তারাপীঠ যাচ্ছিস উম হম হটাৎ করেই যাওয়া হলো কোনো ঠিক ছিল না weathere ঠিক ছিল না তখন ও বুঝতেই পেরেছি

তারাপীঠে আমি তো যাইনি আমি তো তারকেশ্বর তোর গেছিলাম মোটামুটি তারকেশ্বর ও খুব সুন্দর জায়গা ছিল তারাপীঠ সুন্দর জায়গা তারাপীঠও সুন্দর জায়গা ওখান কার হট~ hotel গুলো মোটামুটি ধর ওখানে গেলে আমি যেটা শুনলাম জানলাম

দু দিনের জন্য গেলে এক এক জনের তিন হাজার চার হাজার টাকায় আশা করি হয়ে যাবে কিন্তু এখন যা বাজে তোর না হওয়ার chance টাও অথবা rate টাও বেশি বুঝলি তো মানে চার পাঁচ হাজার টাকা করে নিয়ে গেলে ঘুরে

আমিতো জানি শুনেছি যে মায়ের যে মুর্তিটা ওটা রুপোর ছিল না আগে এখন আছে কি কোনো এমন একটা শুনেছিলাম

হম দেখেছিস তো ওটা এমনিতে আমি ফেইসবুক এতে আমি কিছু post করি মায়ের ছবিটা আচ্ছা তুই মা ওখানে তো গেছিলি ওখানে গিয়ে আহ তারা মায়ের প্রসাদ পেয়েছিলিস ওই যে থালায় করে সুন্দর করে সাজিয়ে দেয় ওরকম প্রসাদ মা কে দেয় এটা একটু করে হাতে দেয় মা কে দেয় কি সব আমি জানিনা যদিও যদি পুজো পুজো দিলাম নিয়ে তোর ওই ওই যে লোকটা আর কি আমাদেরকে পুজো দেওয়াল আর কি ও ই নিয়ে গিয়েছিলো দিতে ওই আহ মদ দিয়ে পুজো যেটা বললি ঐরকম আমাদেরকে দিলো দিয়ে রাতপরে তোর ওই উম

ও

উম ওখান গিয়ে সব photo মটো তুলিসনি না কি তোরা? হ্যাঁ photo আবার তুলবোনা প্রচুর photo শুধু মন্দিরেরই কোনো photo নেই কারণ ওখানে তো phone টা নিয়ে যাওয়া যাবে না

উম ওই শ্মশান টাই তো তো ভয় লাগবে আমরা যখন গেছিলাম ভয় লাগছিলো মানে ওই ওই যোগী ব্রাহ্মণগুলো সেই এমন বসে আছে আর সেই কি সব মন্ত্র বলছে সে তো আবার কি মদ ছাই টাই মেখে বসে থাকে আমি শুনেছি হ্যাঁ আর তারাপীঠ মানেই তো ওসব হবেই মায়ের ই মন্দির হ্যাঁ সেটাই হচ্ছে কথা উম হম উম দিয়ে তারপরে আবার তোর hotel এ এলাম তার পরের দিন সকালে আবার তোর ওখানে চা টা সুন্দর করে সকালে সকালে হ্যাঁ বল মহিষের চা করে নাকি ওখানে না কি গরুর চা গরুর দুধের চা sorry তাই দুঃখিত মহিষের দুধের চা করে না কি গরুর দুধের চা যে সুন্দর খেতে না গরুরই মনে হয় গরুর দিয়ে তোর ওখানে না দেখিনি

দিয়ে তোর ওখানে উম গেলাম যখন সকালবেলায় চা টা দারুন করে ওখানে বাজারে বাজারে চা করে দোকানে চা করে দেয় হ্যাঁ মন্দিরের আশেপাশেই আর কি বাজার আছে বিশাল তো ওখান

হ্যাঁ মানে মন্দিরটা থেকে একদম শুরু মন্দিরে থেকে একদম আমাদের আমরা যে hotel টা নিয়েছিলাম মন্দিরের কিছুটা পরেই বললো ওই hotel পেরিয়ে অনেকটা লম্বা বাজার আর কি মাঝে রাস্তা

হম দিয়ে তোর খুব testy ওখানের মানে চা টা খুব সুস্বাদু তো ওখানে গিয়ে কি কি খেলি তোরা? ওইতো এই তোকে বললাম ওখানে হ্যাঁ দিয়ে তোর আহ সন্ধের দিকে একটু তোর ওই আহ চাউমিন এসব খেয়েছিলাম দোকানে গিয়ে হ্যাঁ আমিতো বলছিলাম মা কে তো বলছিলাম যে চলো গিয়ে একদিন ঘুরে আসি তো সেদিনেরতো ব্যাপার নয় যাবো ঘুরবো কিন্তু তিন জনে গেলে ওই সবসময় তো বাবা থাকে না যে ঘুরতে যাবো সেই চিড়িয়াখানা গেলাম তারপরে তার আগে পুরি টুড়ি গেলাম বললাম ঐজন্যে এখনই যাচ্ছি কিন্তু আবার মনে হচ্ছে কোথাও একটু যাই কোথাও একটু যাই তারাপীঠ যেতে পারিস খুব ভালো জায়গা মায়ের মন্দির আছে

আমি এমন কিছু মানে খুব খরচা হবে না অল্প টাকাতেই হয়ে যাবে তোর তারপর শীতকাল বল গরম কাল বল তারাপীঠ ছোট বড়ো বাচ্ছারা সবাই যেতে পারে এতো উম আহ সুন্দর একটা জায়গা যা শুনলাম ভাবছি আমিও যাবো এবার আহ মা বাবা তারপরে

হম হ্যাঁ আর একটু তো উম মানে একটু উম বয়স্ক মানুষদের ওখানে বেশিই ভালো লাগবে

ঘুরে আসবো উম যেতে পারিস আমরাওতো তারপরে আবার উম তোর ওই উম ওখানথেকে আবার গাড়ি করে আবার রামপুরহাট এলাম তারপর আবার রামপুরহাট হ্যাঁ ওখানে পাওয়া যায় গেলে আবার তোকে phone টোন করে নেবো ঠিক আছে

Hello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 ভালো, কি করছিলে? এই বসে বসে আহ একটা cinema দেখছিলাম। উম কী cinema? এই একটা আহ english movie দেখছিলাম। যার নাম ইনস্টারটেলন ভালো movie টা Action movie? না না এটা একটু ওই উম আহ universe নিয়ে যেটা ভালো movie টা খারাপ না তাহলে? তোমার খবর কি বলো? ভালো, গল্পটা কী story টা? Story টা ওই আহ কিছুটা আহ multiverse story বলে না ওরকম ধরণের। মানে আহ আকাশে মানে universe এ, কি ভাবে gravity change ই সব নিয়ে আর কি। মানে মানে আহ gravity কম মানে যেখানে gravity কম সেখানে, সেখানে মানুষের বয়স কী করে খুব ধিরে ধিরে ধিরে ধিরে বাড়ে? মানে last এ যেটা হয় মানে শেষে যেটা হয় যে দেখা যায় যে যে মহাকাশে গিয়েছিলো তার যে মেয়ে সে যখন অনেক বয়স হয়ে যায় কিন্তু সেই মানুষটা তখনও খুব young থাকে, খুব অল্প কম বয়স থাকে। মানে উম gravity কম হলে আহ মাধ্যাকর্ষণ শক্তি কম হলে মানুষের বয়স ও খুব ধীরে গতিতে বাড়ে। এই সব আর কি ভালো মানে জিনিসটার মধ্যে একটু যাকে বলে আহ অন্য রকম ভালো। দেখে খারাপ লাগলো না আর তোমার খবর কি বলো youtube video দেখা হয়? হ্যাঁ youtube video দেখি আহ এ ছাড়া cinema দেখি দু একটা। বাংলা cinema বেশি দেখ~দেখি। Lockdown এর পর থেকে তো মানে youtube video বা এরকম ধরণের মানে